কি সুন্দর উমম রথ রয়েছে রথটা টানা হচ্ছে সামনে একটি বুড়ো বাড়ি।

উম দে এবং সামনে রাস্তা দিয়ে লোক হেঁটে যাচ্ছে। লোকটি বুসে আছে। বুট কোট জ্যাকেট পড়া। সামনে একটি বাড়ি রয়েছে। সামনে একজন দোকানদার রয়েছে ।